News আছে তো, এখন এখন খবর শুনেছ এখন, হ্যাঁ খবর শুনেছ কি না? এই news এ এসেছিলো এ আমাদের পাড়াতে, আমাদের এই লোকাল পাড়াতেই চুরি হয়েছিল সেটা। শোনো নি শোনো নি, এই তো আমাদের পাড়াতেই তো চুরি মানে ইয়ে, এই আমাদের পাশের পাড়াতেই কি হয়েছিল, আমার একটা একটা ফ্ল্যাটে এ চুরি হয়েছিল। হঠাৎ কে,

ভেতরে ও ক নিয়ে গিয়ে ও কে, মানে বিহোস করে, অজ্ঞান করে. হ্যাঁ কিসে থেকে কিসে, কি দিয়ে অজ্ঞান করলো সেটা তো ওতো আমি জানি না কিন্তু হ্যাঁ, শুনলাম যত এটা, আমি তো বিশ্বাস করছিলাম না, আমি তো, বিশ্বাস করছিলাম না, কিন্তু এটা আসলো যখন news channel এ তখন আঃ, বিশ্বাস করলাম হ্যাঁ এটা হয়েছে। তাহলে এই যে মে এই জিনিসটা, কিন্তু হলো কি করে বলো তো? ওই জিনিসটা, মানে মানে কত ভালো জায়গার মধ্যে চুরি হলো কি করে বলো, তার মানে আমাদের এই এলাকা টা কি ভালো নই?

হ্যাঁ তো ওই সব জিনিসই দেখা যাচ্ছে আর news এ তো ওই সব জিনিসই বেশির ভাগ আসছে যে স্যুটবুট পরে এসেছে একটা কোম্পানির লোক বলে introduction দিয়েছে আর বাড়ি থেকে চুরি করে নিয়েছে।

হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম আপনি কল টা কল টা receive করুন, আমরা পরে কথা হবে ঠিক আছে, আচ্ছা রাখছি bye bye. Hello আসসালামু আলাইকুম সাকিব ভাই। কেমন আছেন?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 দিনকাল চলতেছে ভাই মোটামুটি। কয়দিন আগে তো বিশ্বকাপ শেষ হইলো। Argentina বিশ্বকাপ জিতে গেলো। এখন আবার, শুরু হয়েছে বাংলাদেশের খেলা, bpl সেই bpl খেলা দেখতেসি। আপনি কি করতাসেন? কি বলেন আপনি? bpl খেলাও দেখেন? এই দুই তিন বছর ধরে তো bpl এর মান একদম খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ মান খারাপ হয়েছে কারণ, বিদেশের player গুলো ঠিক মতোন আসতাছে না। সবাই IPL দিকেই বেশি প্রবণতা। যার কারণে, plus BPL এ umpiring অতটা ভাল না। dlx প্রযুক্তি নেই, যার কারণে অনেক যা ইচ্ছে তাই অবস্থা।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 যা আছে, বেশিরভাগ ওই যে শ্রীলঙ্কান আর পাকিস্তানি মানে অনেক বয়স্ক player আর অত ভালো player নাই।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

তো ভাই হ্যাঁ তেমন run করতে পারেনি আর কি। হ্যাঁ শোনা যাচ্ছে? এই যে এখন আবার খেলা হইতাছে আপনার চট্টগ্রাম challengers verses খুলনা। তো খেলা কেমন হচ্ছে তেমন run করতে পারিনে আর কি? তো দেখলাম সেখানে তো দেখলাম সেখানে এই যে পাকিস্তানের যে বাবর বাবর আছে না? পাকিস্তানের যে আজম খান, sorry আজম খান যে আছে পাকিস্তানের, মোটা করে যে ছেলেটা, দেখে থাকবেন TV তে। তয় century করসে। ওর সুবাদে একশো আশির মতোন target হয়েছে। এখন চট্টগ্রাম challengers ও ভালো খেলতেসে। ওরাও প্রায় জয়ের পথে। ওসমান ও একশো করে ফেলসে already মানে, আজকের match টা খুবই উপভোগ্য ছিল। ও আপনি তাহলে এই রাতের বেলা BPL খেলা দেখেন তাহলে? হ্যাঁ দেখি টুকটাক BPL খেলা। কি করবো, entertaining এর জন্য BPL দেখি। বিনোদন পাই, মজাও লাগে আবার। বাংলাদেশি player রা খেলতেছে যেহেতু। যার কারণে BPL ও আচ্ছা, তো আপনি কি করতেছেন? না আমি এত দেখিনা BPL আগে দেখতাম, ছোট থাকতে দেখতাম। কিন্তু, এখন অত দেখা হয়না। তো BPL এ কোন দল support করতেন? আগে করতাম, কোনো হিসাব নাই। সাকিব যে team খেলতো ওই team support করতাম। সাকিব তো সাকিবের carrier এর শুরু হচ্ছে আপনার খুলনা রয়েল বেঙ্গল দিয়ে। তারপর সাকিব turn করসে ঢাকা তে। তারপর সাকিব চলে গেছে এখন বরিশালে। ও আচ্ছা। আপনি Cricket খেলেন নাকি? শুধু দেখেন? হ্যাঁ cricket খেলিও তো। আমার আঁ আহ আমি first division cricket খেলেছি তো, এগারোয়। ও আচ্ছা। এখনো খেলেন নাকি? আগে খেলতেন?

আস্তে আস্তে cricket খেলার প্রতি আর মনোনিবেশ হয় নাই । কারণ, student life একটু প্যারা রয়ে যায়। যার কারণে আর খেলা continue করা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তো এখন এলাকায় কোনো খেলা হয় না? মানে বন্ধু বান্ধবদের সাথে? হ্যাঁ বন্ধুবান্ধবদের সাথে মাঝে মধ্যে দু একটা tournament হয় আমাদের এখানে। cricket নিয়ে। তো এখানে ওই কি টুকটাক ওই tournament গুলোতে অংশগ্রহণ করা হয়। সবাই মিলে উপভোগ করি tournament গুলো। সব মিলিয়ে total একটু মজা হয় আর কি। আর এখন তো আপনার BPL এর season সবাই BPLBPL করতাসে। যদিও BPL এ এবার ভালো ভালো কোনো player আসে নাই বিদেশি। তা আমাদের দেশি player খেলা তো দেখতে হয় আর কি। যার কারণে খেলা দেখতেসি। কারণ, সবাই তো আপনার পছন্দ করে Indian Premiar League IPL কে। কারণ IPL এ সবচেয়ে দামি দামি player রা খেলে টাকার জন্য। অনেক পরিমান টাকা invest করা হয় সেখানে। তো আমারও এমনিতে casually খেলাধুলার ইচ্ছে আছে, তো আপনাদের বাসা তো মনে হয় উত্তরায়। ওখানে কি মাঠ আছে আশেপাশে? হ্যাঁ আমাদের উত্তরার এখানে অনেক মাঠ আসে। আমরা এখানে প্রায় খেলি তো, টুকটাক অনেক খেলাধুলা হয়। আমি বন্ধুরা মিলে normally শুক্র শনিবার, পাশাপাশি football খেলাও হয়। না আমার football পাশাপাশি football খেলাও হয়। Football খেলি আমরা। interest নাই আমার। আমি বলছিলাম শুক্র শনিবার একটু free আছি, আপনি কি ঐদিন খেলবেন নাকি cricket? হ্যাঁ আসেন, সমস্যা নাই। আপনি যদি আসেন তাহলে আমি team manage করবো, বন্ধুবান্ধবদের ডাকবো। তাহলে আমরা একটা match খেলতে পারি সেখানে। তো মাঠ উত্তরার কত number sector এ আপনাদের? আপনার এটা পড়ছে আপনার আহ দিয়াবাড়ির ওদিকে। হ্যাঁ দিয়াবাড়ি, দিয়াবাড়ি চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি তো, ওই যে কাশফুল টাশফুল থাকে ওখানে আর কি। হ্যাঁ হ্যাঁ দিয়াবাড়ি ঐখানে। আমাদের ওইখানে। মাঠ আছে সেখানে, সেখানে বন্ধু বান্ধব মিলে আমরা cricket match খেলি। মাঝে মধ্যে football ও খেলি। তো কয়দিন আগে তো বিশ্বকাপ চলেই গেলো। আপনি আসলে কোন দল support করতেন Football এ? football এ আমি আসলে এখন বলতে লজ্জা পাচ্ছি, কারণ আমার team অনেক আগেই বাদ পরে গেছে তো। তাহলে সেটা অবশ্যই ব্রাজিল? হ্যাঁ ভাই আপনি ঠিক ধরছেন, আপনি তো মনে হয় আর্জেন্টিনা এর supporter আমিও একদমই না, আমিও ব্রাজিল supporter সেই ছোটকাল থেকেই ব্রাজিল support করি। কিন্তু দুর্ভাগ্য আমরা এবার বেশি দূর আগাতে পারি নাই। হেরে গেছি আমরা স্ক্রোশিয়া এর সাথে খুবই মর্মান্তিক ভাবে। এই যে গত ছয় বিশ্বকাপ ধরেই দেখতেসি আমরা যে ওই knock out পর্বে গিয়েই european team এর সাথে হেরে যাচ্ছি। এটার কারণ কি বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ আমরা এটার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, আ যে ব্রাজিল এর যে player গুলো আছে, ওরা আ club এ বেশি সময় দেয়। এবং দেখা গেছে বিশ্বকাপ শুরু হওয়ার আপনার দশ পনেরো দিন আগে ওদেরকে পাওয়া যায়না হাতে। তো দেখা গেছে, যে যার কারণে bonding কম ওদের মধ্যে। ওরা সারাবছর club club এ খেলে বেড়ায়। So club এর সেই bonding টা তাদের মধ্যে রয়ে গেছে। যে club এর performance এক জিনিস আর জাতীয় দলে আসলে সেটার performance আর এক জিনিস। তো সব মিলিয়ে মনে হয় যে, এইটাই বড়ো একটা fact হতে পারে। যে ওরা জাতীয় দলে খুব কম সময় দেয়। খুব সময় অনুশীলন করে। যার কারণে Brazil বিগত বিশ বছর ধরে unsuccessful team হম সেটাই হতে পারে কারণ,

হ্যাঁ final হ্যাঁ final এ আমি France কে support করছিলাম, কিন্তু একটুর জন্য তো হেরে গেলাম। France জিতলে ভালোই লাগতো যেহেতু Argentina আমাদের rival team হ্যাঁ হ্যাঁ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 আমি তো ভাবছিলাম যে আর্জেন্টিনা হয়তো জিতেই যাবে। কিন্তু এরপর ফ্রান্স এর এম বাপ্পি হ্যাঁ, চব্বিশ বছর বয়সে এম বাপ্পি যা দেখাইলো, একদম চোখ ধাঁধানো খেলা। পর পর দুই goal নব্বই মিনিটের নব্বই সেকেন্ডের ব্যাবধানে পরপর দুই goal খুবই অসাধারণ ছিল। উম খেলাটা আমি দেখসি একেবারে। খুবই উপভোগ্য ছিল। তো আপনি এই sports এর বাইরে অন্য কোনো entertainment এর source আছে নাকি আপনার? sports এর বাইরে আমি entertain বা সারাদিন আমি আর যা করি তার মধ্যে আর একটি হচ্ছে যে, যেমন আমি গান শুনতে পছন্দ করি বেশি । গান শুনতেও পছন্দ করি, গান গাইতেও পছন্দ করি। আপনি কি বাংলা গান বেশি শোনেন? যেমন কি, হিন্দি গান নাকি english গান? হ্যাঁ বাংলা classic ও শোনা হয়। হিন্দি playback ও শোনা হয়। তবে বাংলা band এর গানগুলো খুব কম শোনা হয়। বাংলা band এর গান তো এখন অনেক ভালো করতেসে। এখন বলে কথা না, প্রায় বিশ বছর ধরেই অনেক ভালো ভালো band এর album আসতেসে। হ্যাঁ হ্যাঁ বাংলা band তো একদম উপমহাদেশে একদম সর্বোচ্চ। কারণ, পাকিস্তান India থেকে বাংলাদেশে যে এই band গুলা আছে সেগুলো এখন ভালোই করতাসে। কিন্তু আমি actually মানে আমার যেই ধরণ যেই ধরণের গান আমি পছন্দ করি, সেগুলো হচ্ছে আপনার classical যেগুলো পুরান পুরান যুগের গান, Indian হোক বা বাঙালি হোক

যেমন আবার India তে আছে আপনার কিশোর কুমার, তারপর লতা মঙ্গেশকর, তারপর মহম্মদ রফি, এগুলোর গান শুনতে খুব পছন্দ হয় আর কি। ও আচ্ছা তো এই বাংলা গান নিয়ে তো মনে হয় কয়েকদিন আগে Coco studio একটা season করলো পুরান গান নিয়ে। ওদের গানগুলা শুনে দেখলাম, অনেক ভালো ভালো গান ছিল। হ্যাঁ coco studio এর গানগুলো coco studio নতুন এখানে হয়েছে বাংলাদেশে। খুব ভালোই করতাসে। কারণ ওরা পুরান পুরান গান নিয়ে ওরা নতুন করে composition করতাসে। তারপর আবার আপনার যারা young generaation নিয়ে কাজ করতাসে plus আপনার যে newcomer যারা singer আছে তাদেরকে নিয়ে কাজ করতাসে। তো actually সবমিলিয়ে experience টা খুব ভালোই। একদম বাংলাদেশের জন্য খুব ভালো। যে নতুন নতুন singer create হইতাসে, ওরা কিছু শিখতাসে। আর আমরাও খুব ভালো outfut outfit পাচ্ছি। তো আপনার এই Coco studio এর গানগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগসে কোন গানটা?

বাগিচায় বুলবুলি গানটা খুব অসাধারণ ছিল। আমার, কারণ গানটার মধ্যে তাল, সুর, লয় খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এবং গানটি compose করসে অর্ণব সম্ভবত, হ্যা অর্ণব। হ্যাঁ coco studio এর সব গানই সম্ভবত অর্ণবই compose করসে। হ্যাঁ maximum অর্ণবের compose করা। অর্ণব singer ও খুব ভালো। ছেলেটা খুব talented অর্ণব। বাংলাদেশে অনেক ভক্ত আছে, India তে অনেক ভক্ত আছে। সবাই ওখানে পছন্দ করে অর্ণবকে। হম আমারও ওর গানগুলা ভালো লাগে। বিশেষ করে সে যে বসে আছে, এই গানটা আমার খুব পছন্দের একটা গান। আপনি তাহলে কি ধরণের গান শোনেন? আমি আসলে বেশি শুনি হচ্ছে বাংলা band এর গান। বাংলা band এর rock শুনি, metal আগে শুনতাম তো, এখন সময় হয়না। যেমন শোনেন জি, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই। জি, বাংলা কোন band এর মানে কোন band এর গানগুলা বেশি শোনেন? আমি শুনি হচ্ছে, আমার সবচাইতে পছন্দের band হচ্ছে ধরেন অর্থহীন, তারপর এর গান শুনি, এর গান শুনি। নেমেসিসের গান শুনি, তারপর ওই যে গান শুনি। Bay Of Bengal এর গান শুনি। গান শুনি, এর গান শুনি। এই সাত আটটা band হচ্ছে আমার সবচাইতে পছন্দের।

এসব এসবের গান কি শোনেননি এর আগে? এগুলো শোনা হয়েছে, তবে এগুলো হচ্ছে আমাদের আগের generation এর লোকেরা একটু বেশি শুনতো। হ্যাঁ হ্যাঁ, এগুলোও শোনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক পুরান এখন আর কেউ শুনতে চায়না। কারণ এসব band অনেক পুরোনো হয়ে গেছে। কিন্তু একটা জিনিস যে আছে আপনার old is gold কারণ পুরান গানগুলোই কিন্তু সেই আপনার আত্মার সাথে ছুঁয়ে যায়। শুনতে ভালোই লাগে। কিন্তু এটা বর্তমান এই generation বোঝে না। এটা আসলে এক একজনের preference এর ব্যাপার। যার যেটা ভালো লাগে আর কি। এখন নতুন গান মানেই যে খারাপ, তাও তো না। ঠিক বলছেন। নতুন গানও ভালো হইতে পারে আবার পুরান গানও ভালো হইতে পারে। এখন আমাদের উচিত সবসময় ভালো গান শোনা, হোক সেটা নতুন বা পুরান। আমাদের সবসময় হ্যাঁ ভালো গানই শোনা উচিত। এখন বর্তমান যে যুগ পরসে এখন তো সবাই ধরেন এই যারই mobile আছে, সেই এখন singer, Tik Tok এ singing করতাসে। তারপর কি যা ইচ্ছে তাই অবস্থা একদম । আমাদের এগুলো একদমই পরিহার করা উচিত। হ্যাঁ আমিও খেয়াল করতেছি, বিশেষ করে ওই যে Covid শুরু হওয়ার পর থেকেই দেখতেসি। বেশিরভাগই দেখি খালি mobile এর সামনে গিয়ে একটা গান record করে যেনতেনভাবে। তারপর সেই ফেসবুক টিকতক এ ছাড়ে। হ্যাঁ আমাদের এগুলো একদম বর্জন করা উচিত। এবং সবসময় আমাদের ভালো গানগুলোই শোনা উচিত। হ্যাঁ আশা করি আপনিও ভালো গানই শুনবেন। সবসময় ভালোর সাথেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, অনেক তো কথা হলো ভাই। তাহলে আজকের মতন

একদমই ঠিক বলেছ, একদমই। আহ আজকাল তো যতদিন যাচ্ছে ততো তো অনেক সুযোগ সুবিধা চারিদিক থেকেই বেড়ে যাচ্ছে। শুধু এটা আহ বল বা bank এর ক্ষেত্রে কেন আহ তুমি bank এর দিক থেকেও যদি তুমি যদি এর কথা বল তাইলে আমরা বলতে পারি যে bank এও কিন্তু থেকে কিন্তু এখন শুধু টাকা তোলা যায় এই জিনিসটা কিন্তু নয়, এ কিন্তু এমন একটা জিনিস এখন বার করা হয়েছে যেটাতে কিন্তু টাকা রাখাও যায় বা bank এর যেই বইটা আছে সেইটা কিন্তু update করা যায়। আহ তার জন্য কিন্তু সকাল দশটা থেকে চারটের মধ্যে যে bank এর মধ্যেই যেতে হবে এরকম কিন্তু কোন বিষয় এখন আর নেই, তাই না? শুধু এইটা শুধু এইটার নয় আহ bank ছাড়া আরও যদি তোমরা এদিকে ওদিকে দেখো তাহলে কিন্তু আজকাল অনেক কিন্তু নতুনত্ব জিনিসপত্র, নতুনত্ব কিন্তু facility বেরিয়ে গেছে যেগুলো কিন্তু আমরা সাধারন মানুষরা খুব সহজেই আহ অনেক কাজে লাগে আমাদের যেটা এই metro র কথাটা যদি তুমি দেখো, তাহলে কিন্তু আগে শুধু দমদম অবধি ছিল, এখন কিন্তু মেট্রোর সেই যাতায়াতটা কিন্তু চারিদিকে অনেক ছড়িয়ে যাচ্ছে। আহ দেখো যেমন, এই solt lake এর দিকে আমাদের কিন্তু খুব কষ্ট। আহ তোমার আহ যেতে রাস্তায় ইয়ে বাসে করে হোক কি ইয়েতে করে হোক, তারপর তুমি কিন্তু খুব কষ্ট হয় কিন্তু এখন কিন্তু metro র পরিচালনাটা কিন্তু সেইখানেও চালু হয়ে গেছে। তো, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের অফিস যাতায়াতের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কাজে লাগছে, অনেক সুবিধা হয়ে যাচ্ছে, তাই না? একদমই ঠিক বলেছ। আর শুধু কিন্তু এটা metro র ক্ষেত্রে নয়, এই যে বল আজকাল টোটো বা রিকশা যেগুলো আগেকার দিনে শুধু ভ্যান ছিল। সেরকম ভাবে যাতায়াত হত না বা রিক্সা ছিল, সেই জিনিসগুলো কিন্তু আগে কিন্তু আহ ইলেকট্রিকের মাধ্যমে মানে battery র মাধ্যমে কিন্তু চলতো না। তো, আজকাল কিন্তু battery র মাধ্যমে সেই আহ গাড়ি ঘোড়া যেহেতু চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাও হয়েছে মানুষের। আহ অতটা কষ্ট করে তাকে আহ আহ শরীরের শক্তি লাগিয়ে সে তাকে কিন্তু গাড়ি চালাতে হয় না। আহ খুব সহজেই কিন্তু এদিক ওদিক করা যায়, সেই বন্দোবস্ত এখন করা হয়েছে। আর তাছাড়া আরো যদি মানে এই জিনিসটাতো গাড়ি ঘোড়ার ক্ষেত্রে আমরা দেখতেই পাই আজকাল যে, ব্যাটারির মাধ্যমে কিন্তু গাড়ি চালানো হচ্ছে। সেরকমভাবে কিন্তু আহ তেল ব্যবহার করা হচ্ছে না বা আহ যদি আহ যেটা pump করে যেটা দেয় সেটাও কিন্তু এখন সেরকম ভাবে ব্যবহার করা হয় না। এই আহ যেটা এখন নতুন পদ্ধতি বেরিয়েছে যে, battery র মাধ্যমে আমরা আহ তোমার, অনেকটা দূর অব্দি কিন্তু যেতে পারি আর সহজেই কিন্তু সেই গাড়িটা চলে। তো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক নতুনত্ব গাড়িও এখন বেরিয়ে গেছে যেগুলা কিন্তু অনেক সুবিধা হয় আমাদের আহ চলতে আহ যেতে। তো, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। আরো আজকাল কিন্তু অনেক পরিবর্তন আমাদের আহ এদিকে ওদিকে হয়েছে। আহ যেমন ধরে নাও যে, এই যে এই যে তোমার স্কুলের যে পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমটা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আমরা কিন্তু সেইরকম আহ ভাবে আগে এই জিনিসগুলো ভেবেও দেখিনি। আহ এখন কিন্তু এখানে, যদি মানুষ একটা জায়গায় নাও থাকে, অন্য জায়গায় থাকে তাহলে কিন্তু সেই অন্য জায়গা থেকেও সেই জায়গায় পরীক্ষা দিতে পারছে এই online মাধ্যমে। এটা কিন্তু আগে ছিল না। আমরা কিন্তু কখনো ভাবিনি যে আহ সেইখানে না গিয়ে আমরা কি করে পরীক্ষা দিতে পারি? একটা পরীক্ষা হলে না গিয়ে আমরা কি করে পরীক্ষা দিতে পারি? এখন কিন্তু সেই দিক থেকে অনেক উন্নত। যারা পরীক্ষার হলে সেরকম গিয়ে পরীক্ষা দিতে পারেনা বা যদি সে জিনিসটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু জিনিসটা online এর মাধ্যমে হয়। আর আহ সেখান থেকে কিন্তু অনেকে চাকরি করছে, অনেকে অফিসে নিজেদের কাজ করছে বা পরীক্ষা দিচ্ছে। তো, এই দিক থেকেও তোমার মনে হয় না যে আজকাল কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, অনেক নতুনত্ব জিনিস আজকাল পাওয়া যায় বা facility আজকাল বৃদ্ধি পেয়েছে?

একদমই ঠিক বলেছ। আর আগে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হতো। হয়তো আহ খুবই কম ছিল বলে পরিষেবা। আজকাল কিন্তু পরিষেবা কিছুক্ষণ পরপর মানে আহ train এর জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ সেরকম অপেক্ষা করতে হয় না। আধঘন্টা পরপরই আমরা দেখতে পাই।

এই এই আধুনিক যে এখন দিন এগোচ্ছে আহ এখন কিন্তু আরো চারিদিকে আমরা অনেক কিছুই আধুনিক পেয়ে যাই। যেমন আহ যেকোনো জায়গায় যেতে চাইলে আমরা কিন্তু google map এর দ্বারা সেটা জানতে পারি যে কত দূরে আছে বা আমাদের কত দূরে যেতে হবে। তো, এইদিক থেকে কিন্তু এই phone যে জিনিসটা আগে এতটাও আহ ছিল না আধুনিক। যে phone এর মাধ্যমে আমরা সব জানতে পারছি বা এদিক ওদিক যেতে পারছি। আহ এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু সেই জিনিসগুলো অনেক উপায় বেরিয়ে গেছে। যেগুলোতে phone এর মাধ্যমেই আমরা জানতে পারি আহ যে, আমাদের কতদূর আমরা যাব, আহ কত~ কোন খান থেকে কত দূর অবধি আমরা ফিরব বা phone এর মাধ্যমে আমরা গাড়ি book করতে পারি। যার দ্বারা কিন্তু অনেক সুবিধা হয় আমাদের আহ যে, আমাদের বাইরে গিয়ে হয়তো আহ নিজেদেরকে গাড়ি গিয়ে আবার খুঁজে তারপর তাকে ডেকে আনতে হয় না। বাড়িতে বসেই আমরা গাড়ি book করে দিতে পারি আহ তো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য হয়েছে আমাদের এই দিক থেকেও, তাই না মনিরা? মানে যতদিন যাচ্ছে তত কিন্তু আরো আধুনিক হয়ে যাচ্ছি আমরা।

ঠিক করতে পারি। কোথায় বসবো আমরা সেটাও এমনকি আগে থেকে কিন্তু ঠিক করে নিতে পারি। তো, এই জিনিসগুলো কিন্তু আরো আগে এতটা ছিল না। এখন কিন্তু যত দিন যাচ্ছে অনেক বৃদ্ধি পাচ্ছে। এই যে cinema যেই জায়গাগুলোতে আগে হত সেইরকম কিন্তু আহ hall এর কিন্তু সেরকম number ছিল না। অতটা কিন্তু সংখ্যায় আগেকার দিনে hall ছিল না। তো, সেই ক্ষেত্রে কিন্তু cinema সেরকমভাবে প্রকাশ পেতো না সব জায়গায়। তো, এই জিনিসগুলা কিন্তু হত। আজকাল কিন্তু অনেক অনেক cinema ই বের হচ্ছে একসাথে হিন্দি বল কি বাংলা বল। আর অনেক কিন্তু এখন shopping mall যেটা কিন্তু আগে ছিল না। তো, এই shopping mall তৈরি হয়েছে। সেই mall এ কিন্তু প্রত্যেকটা mall এই একটা জায়গায় আলাদা করে কিন্তু এই cinema র বন্দোবস্ত থাকে। তো, সেইখানে কিন্তু গিয়ে অনেকেই সিনেমাও দেখতে পারে আর সেই সিনেমার যে ticket সেটা কিন্তু মানুষের ঘরে বসেই কাটতে পারে। তো

ticket কেটে নেই। আহ তো, সেটা কিন্তু অনেক সুবিধা হয়। ধর অনেকের দেরিতে পৌঁছল কিন্তু আগে থেকে ticket কাটা থাকলে তাঁরা একেবারে ঢুকে গেল। আর আহ ticket আহ তাঁরা আগে থেকে ঠিক করে নিতে পারে তো, তার জন্য কিন্তু houseful হয়ে গেলো। তারা আগে আগে ticket কেটে নিতে পারে কিন্তু আগেকার দিনে এটা ছিল না। গিয়ে তাদেরকে ticket আহ কাটতে হতো। তো, houseful হয়ে গেলে তারা সেই দিন cinema দেখতে পেত না। তো, সে দিক থেকেও কিন্তু আজকাল অনেক উন্নত তাই না? একদমই, আহ এই যে কোথাও ঘুরতে গেলে তখনও কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আমরা জেনে নিতে পারি আগে থেকেই যুগের মাধ্যমে যে আহ সে জায়গাটা আহ ভালো কিনা বা সে জায়গায় কোথায় কোথায় কি কি জিনিস দেখার আছে? সেগুলা কিন্তু আমরা ঘুরতে যাওয়ার আগেই একবার এখনকার দিনে কিন্তু দেখে নেই যে কোন দিকটাই যেতে পারি ঘুরতে, কোন দিকটা গেলে হয়তো আমরা আরও বেশি জিনিস দেখতে পাবো বা আমরা যে আমাদের ঘুরতে যাওয়া টাকে যে আহ দেখতে চাইছি যে, কোথায়। ধরে নাও, যদি আমরা পাহাড়ে ঘুরতে যাই তাহলে আমরা আগে থেকেই দেখে নেই যে এটি কোন সময় গেলে, কোন জায়গায় গেলে আমরা সেইখানে বরফ পেতে পারি আহ বা কোথা গেলে আমরা খাবার পাব বা খাবারের সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আজকাল আগে আগেই কিন্তু YouTube এর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় মানুষকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাস্তায় গেলে বা আমাদের ঘুরতে গেলে আমাদের কিন্তু অনেক সুবিধা হয় আমরা কিন্তু সেইরকম আহ নিজেরা উপযুক্ত জিনিসপত্র নিয়ে তারপরেই বেরোই। আমাদের যেন নিজেদের আহ কোন অসুবিধা না হয় এই জিনিসগুলো কিন্ত~ এই জিনিসগুলো যেন বন্ধ করা হয় এই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আমার কোন দিক থেকে মনে হয় এই ব্যবস্থাটা করে ওরা খুব ভালো করেছে। এই ক্ষেত্রে কিন্তু মানুষের অনেক সুবিধা হচ্ছে। আহ তো, এরকম কিন্তু আরো অনেক কিছুই আজকাল হচ্ছে যেগুলো আগেকার দিনে ছিল না। আগেকার দিনে কিন্তু খুব তাড়াতাড়ি current চলে যেত। মানে electric যে current সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিছুক্ষণ পরপর চলে যেত। যত দিন যাচ্ছে এখন কিন্তু এই electric current কিন্তু অনেক কম যায়। ঝড় বৃষ্টি হলে হয়তো খুব সেরকম হলে হয়তো এক ঘন্টা কি আধঘন্টার জন্য যায় কিন্তু সারাদিনের জন্য কিন্তু সেই current এখন আর যায় না, যেটা কিন্তু আগেকার দিনে যেত। তো, এই দিক থেকেও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে তাই না?

একদমই ঠিক বলেছ। এই জিনিসগুলো কিন্তু অসুবিধা একদমই তৈরি করেনি বরংচ অনেক সুবিধা তৈরি করেছে। তো এই আধুনিক যেই আধুনিকতা যেটা নিয়ে আমরা বলছিলাম সেটা নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আহ সেইরকমভাবে কিন্তু সুবিধাটাই আমাদের বেশি হয়েছে। মানে অসুবিধা কিন্তু সেইরকম কিছুতেই হয়নি যে জিনিসটা হয়তো পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু একদমই না।

মানুষ অনেক জিনিসই ঘরে বসে পেয়ে যাচ্ছে। তুমি যেটা বললে, খাওয়ার যদি order করে তাহলে সেইটা ঘরে বসে পেয়ে যাচ্ছে বা আহ খাওয়ার যদি আহ গাড়ি book করে তাহলে সেটাও ঘরে বসে পেয়ে যাচ্ছে তারপরে যেতে পারছে। পরীক্ষার মাধ্যমিক দিক থেকে যদি দেখি তাহলে আমরা দেখব ঘরে বসে আজকাল বাচ্চারা পরীক্ষাও দিতে পারছে, যাদেরকে বাইরে যেতে হচ্ছে না। বায়ু দূষণ কমানোর জন্য এখন যেই আহ petrol, digel এর যে ব্যবহারটা এটা অনেকটা কমিয়ে এখন bettery charge এর চেষ্টা করা হচ্ছে। যতটা bike বা scooty এই জিনিসগুলা এখন যেহেতু বেরিয়ে গেছে আহ তো সেই জিনিসগুলো ব্যবহার করতে বা আহ তোমার এই যে যেটা taxi বা toto আহ তো এইগুলো বা এখন electric van বলে একটা জিনিস বেরিয়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু অনেক উন্নতির দিকে আমাদের সাহায্য করেছে এগিয়ে নিয়ে যেতে। আহ তো এই জিনিসগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলোর দ্বারা এই জিনিসগুলো সাহায্যে কিন্তু মানুষ আজকাল অনেক আধুনিক। মানুষ কিন্তু আহ যেদিকে খুশি সেদিকে যেতে পারে বা নিজের ইচ্ছামত সব কাজ করতে পারে বা জামা কাপড়ের দিক থেকেও কিন্তু আজকাল আমরা অনেক আধুনিক বলতে পারো। আগে আমরা jeans ব্যবহার করতাম এখন কিন্তু jeans এসে গেছে বা জামা কাপড়েরও কিন্তু অনেক এরকম ছোটখাট design তৈরি হয়েছে যেগুলো আমরা আগে কখনো ভাবিনি ব্যবহার করতে পারব, সেই রকম জিনিসও কিন্তু আজকে আমরা ব্যবহার করি তাই না? একদমই ঠিক বলেছ। আমরা আবার নিশ্চয়ই এই বিষয় নিয়ে পরে কখন কথা বলবো। Hello মুন্নি কেমন আছো? Hello ভালো আছি তুমি কিরকম আছো? আমি জেম বলছি তুমি আমাকে চিনতে পারছো তো? হেঁ, জেম চিনতে পারছি, কি অবস্থা তোমার,

ভেবেছি তুমি আমাকে চিনতেই পারবে কিনা,

আমার এইতো ভালো অবস্থা বেশ ভালো আছি পড়াশোনা নিয়ে, একটু ব্যস্ত ছিলাম এখন ব্যস্ততা টা একটু কম আর এখন আর কি ব্যস্ততা যেহেতু কম সেহেতু আমি নিজের মতো করে সময় কাটানোর একটা বেস লম্বা সুযোগ পেয়েছি,

আচ্ছা, তো তুমি কিভাবে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছো? আমি দিনের বেশিরভাগ সময় আমার যেসব কাজ করতে ভালো লাগে সেগুলো দিকে সেগুলো দিকে আর কি আমি একটু ঝুঁক টা বেশি প্রকাশ করি,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

অস্থিরতায় ভুগছিলাম যে এরপরে আমি কিভাবে কি করব তখন যখনই ছুটি টা পেলাম ভাবলাম যে আমার যে সমস্ত বইগুলো ছিল বা জে বইগুলো পড়ার ইচ্ছে ছিল, সে বইগুলো কেননা এখন শেষ করে ফেলি, তো বেশিরভাগ টা সময় বই পড়েই কেটে যাচ্ছে এবং বাকি সময় গুলো কিছু কিছু আহ কিছু কিছু কাজ হচ্ছে যেগুলো আমি আস্তে আস্তে আস্তে আস্তে তোমাকে বলবো, তোমার কেমন সময় যাচ্ছে তোমার কি করতে ভালো লাগে বা তুমি কি করতে পছন্দ কর, আমারো তো সেই তোমার মত অবস্থা সেই exam শেষ হলো, Exam শেষ হওয়ার পরে তো মানে একটা দিন পুরোই rest নিয়েছি মানে মনে হয়েছে যে নিজের মতো একটু time, just ঘুমায়, ঘুমটা অনেক কম হয়েছে, তারপরে হচ্ছে তোমার বই পড়া তো আছে তুমিও জানো আমি,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 তো ওই নাটক দেখে দেখেই time pass করতেছে আর কি এখন দেখা যাক আর কি কি করার মানে travel এ যাওয়ার একটা পরিকল্পনা আছে যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই যাব, আর হচ্ছে তোমার এইতো, Movie দেখতেছি, গান শুনতেছি, দিনের বেশ বড় একটা সময় সিনেমা দেখে আর তারপর ঘুরে বেড়িয়ে কাটাতে পছন্দ করো তাই তো,

আমারও তুমি যে একটু আগে বেড়ানোর কথা বললে আমারও বেড়াতে ভালো লাগে তবে এখন সমস্যা টা হয়েছে কি আমি আসলে কার সাথে বেড়াতে যাব বা আহ কার কাছে বেড়াতে যাব সেই সেই এক~, টা অভাবে ভুগছি তো, আচ্ছা তাহলে তুমি আমার কাছে আসতে পারো, ভালো বলেছো মন্দ বলোনি তোমার ওখানে যাওয়া যায় একবার এবং আহ শুধু তোমার ওখানে গেলেই হবে না আশেপাশে যারা আছে, ওদের ওদের কাছে একটু ঘুরে আসবো তাহলে আমার মনে হয় যে ভালো একটা সময় যাবে তোমারও সময়টা ভালোমতো কাটবে, আমারও সময়টা ভালোমতো কাটবে, আচ্ছা তুমি এ পর্যন্ত কোন কোন জায়গা বেড়াতে গেছো মানে বাংলাদেশে যে সকল,

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসলে হচ্ছে মানে, জানোই তো পড়াশোনা চাপ plus বাসা থেকেও তো সব সময় এতো allow করে না তো তারপরেও আমি recently হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম তোমার ইয়েতে একটা হচ্ছে tour group এর সাথে,

মহেশখালী গিয়েছিলাম তারপর ইনানী beach মানে কক্সবাজার এ গেলে যা হয়, আর তার আগে তো একটা toor দিয়েছিলাম সেটা হচ্ছে বান্দরবান তুমি জানো যে এইটা অনেক বেশি সুন্দর একটা জায়গা, তো সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে এখন আমার আবার একটু মানে সবার সাথে plan করতেছি যাওয়ার জন্য দেখা যাক যাওয়া যায় কিনা, বাহ তোমার তো বেশ লম্বা একটা serial আমি এক, নাগাড়েশুনে ফেললাম আমার খুব একটা বেশি যাওয়া হয়নি, আমি কক্সবাজার ও যায়নি এখনো পর্যন্ত, বান্দরবনও যায়নি যায়নি, কিন্তু আমি কুয়াকাটায গিয়েছি,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 কিন্তু যতটুকু কাটিয়েছি আমার ভালোই লেগেছে কুয়াকাটা টা, আচ্ছা, কুয়াকাটা তো কি যেন একটা বলে উম